কথা ঠিক আছে বেসরকারি চাকরিতে হয়তো ওই fees নাই কিন্তু অনেকটা বেসরকারি চাকরি তে কিন্তু interview এর জন্য ঢাকাতে যেতে হবে

ঢাকা মুখে না করে যদি সবকিছু জেলা trending হতো ঢাকা এত জনবহুল শহর হতো না দেখো ঢাকা শহরের under এ যে যেখানে একটাও চা বাগান নেই আমার বাড়ি আছে অথচ ঢাকায় কোনো বেশি কাজ হয় না নারী ও শিশু মন্ত্রণালয়ের জন্য বহু দল ভবন আশ্রমে training এর এর ব্যবস্থা আছে অথচ পিছিয়ে পড়া নারীর বসবাস কিন্তু সেই গ্রামে তারপর সাপে কামড়ানোর ওষুধ থাকে city হাসপাতাল গুলোতে যেখানে থাকা উচিত ছিল প্রতিটা উপজেলা হাসপাতালে শহরে কি সাপ থাকে নাকি গ্রামে আসলে ব্যাপারটা হচ্ছে ব্যবস্থাপনা একেবারে ঢিলেঢালা ও ব্যবস্থাপনা ফলাফল। এই দুইটা কাজ যদি নেবার ব্যবস্থা লোকেরা করতে পারত তো আমাদের জাতীয় সমস্যা

তুমিই বলো তুমি আবেদন কম করছো কেন সরকারি চাকরি না fees বেশি যতগুলো সম্ভব বেসরকারি চাকরিতে তো আবেদন করতে থাকো আপু আসলে আমি সরকারি চাকরির আবেদন করি না আর বেসরকারি গুলোতে আবেদন আসলে করতে পারছি না

যদি তুমি বাংলাদেশ job circular এর দক্ষতার কথা বললে ওই দক্ষতা আসলে একজন মানুষের দ্বারা পূর্ণ করা সম্ভব নয় নিয়োগ করাটা এমন

ছুটির দিনে কাজ করবে সারাদিন বেতন মাত্রই দশ হাজার তাও প্রথম তিন মাস বা ছয় মাস কাজ করার পর হাতে পাবে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন

প্রথম interview টা দিয়ে সেটা ছিল একটা mobile company তে আহ যে company তে সবেমাত্র building এর কাজ শুরু হয়েছে

কিছুদিন আগেও customer relationship of store একটা interview দি তারপর এখানে প্রথম শর্ত থাকে আমাকে ছয় মাস কাজ করতে হবে। ছয় মাস পরে বেতন দেওয়া হবে এই ছয় মাসের মধ্যে যদি আমি যায় তো আমাকে কোন বেতন দেওয়া হবে না এর মধ্যে শুধু যাতায়াত ভাড়া দৈনিক একশো টাকা এই কাজের চাপ বেশি কথা তো না হয় বাদ দিলাম আসলে তো দেশের চাকরি করবে অথচ বেতন না নিয়ে এটা কয়জনের পক্ষে সম্ভব চাকরির যেখানে প্রথম উদ্দেশ্য অর্থ উপার্জন পুরোটা না দেবে অন্তত কিছু পরিমাণ বা অর্ধেক বেতনতো দেওয়া উচিত এসব যাই হোক চাকরি জন্য তো চেষ্টা করতে হয় আর তোমার result না দিলেও তো সমস্যা cv তে not publicity তাহলে আমি cv তে আমি এখনো result পাইনি এটাই দিয়ে দিই এখন তাহলে আমি আরো বেশি কিছু চাকরির জন্য আবেদন করতে পারব। কিন্তু তারা যদি result জানতে চাই তখন

তুমি সরাসরি cv জমা দিচ্ছ না কি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখি আবেদন হম আমি বিভিন্ন পেপার বা online page app বিজ্ঞাপন দেয় ওখান থেকে আবেদন করি তারমানে তুমি সরাসরি company তে cv জমা দাও বা job আমি কোথাও cv জমা দেইনি। কোথায় দেব আর job fair কি কিছুটা তেমন ধারনা নেই আসলে যেসব বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদন করা হয় এর মধ্যে অনেক টি add থাকে এর থেকে যে কোন প্রতিষ্ঠানে নিজে গিয়ে সরাসরি cv জমা দেওয়া উচিত fake না হলেও এক্ষেত্রে বেশিরভাগ আসল company বলা যেতে পারে কারণ ওরা সব প্রতিষ্ঠানে কিছু কিছু শোনপথ থাকে সব company সব সময়। আর অনেক পদে company যে তৈরি কর্মীরা জোগাড় করে এক্ষেত্রে আলাদা বিজ্ঞাপন ও দিতে হয় না সেখান থেকে ও না হলে cv জমা দিতে থাকবে তাদেরইতে আর job fair হচ্ছে বিধায় ও কাজরা শহরে বিভিন্ন কোম্পানির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খালি পদের job fair আপু তাহলে আমি কি ভাবে জানবো কোথায় কখন job fair হচ্ছে যেভাবে online থাকে বিজ্ঞাপন থেকে বের কর ওইভাবেই ওসব job portal কয়েক মাস আগে থেকে add দিতে থাকে job fair এ এটা প্রায় সারা বছরে হতে থাকে তবে আলাদা আলাদা জায়গায় আর চলে দুই দিন উম এখনো fee বা ticket কাটতে হয় না তখন খরচ হয় না তখনো টাকা পয়সার ব্যাপার নেই তোমাকে শুধু যেতে হবে আর তুমি যে কয়টা cv জমা দিতে চাও সেই কয়টা cv বানালেই হবে তারমানে আপু job fair একি আমি কি যতগুলো ইচ্ছা তত cv জমা দিতে পারব তার জন্য ততগুলো company আসলে থাকতে হবে এমনিতে হয়তো দেখবে যে বিজ্ঞাপনে আছে পঞ্চাশটা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সুযোগ গুলো গিয়ে যে অর্ধেক এর বেশি stall খালি তার ভেতর কিছু প্রতিষ্ঠানের মাত্র দুই তিনটা পদে জন্য আবেদন করছে সেখানেও সবাই আবেদন করতে পারবে না আবার কিছু stall এ দেখবো অনেক ভিড় আহ পথ কিন্তু

তাহলে অবস্থা হয় যদি এমন এমন অবস্থা হলে তো আপু এভাবে cv জমা দিয়ে কি আসলে চাকরি পাওয়া যায় দেখো সব সময় negative ভাবলে তো চলবেনা ভালো সাথে খারাপ থাকতেই পারে, এইভাবে job fair আর company তে cv জমা দিয়ে পাওয়া চাকরি পাওয়ার সবে চাকরির জন্য cv একটা বড় বিষয় করতে পারবে যতই তোমার চাকরি পাবার সম্ভাবনা বেশি আর আপু বললেন যে সব company তে apply পারবে না সবাই এমনটা কেন এখন যে company তে হিসাব রক্ষক পদে নিয়োগ দেবে সেখানে তো science পড়বা কেউ আবেদন করতে চাইছে designer সেক্ষেত্রে developer cv জমা দিতে পারবে না আর এরকম তো সব জায়গায় অল্প

না ভালো বেশি ভালো মানে priviyar বানাতে হবে না যেগুলো আসলে বাংলাদেশের চলে না যদিও বাড়িতে সে cv থেকে interview বেশি সে এইখানে cv এর মান মাপা হয় page দিয়ে

cv parliament computer এর দোকান থেকে পেয়ে যাবে তাই যেভাবে বললাম যে আবেদন করো cv জমা দাও যদি সুযোগ থাকে আবেদন ছাড়াই সরকারি তে দিতে আরকি ও তোমার interview দেওয়ার অভিজ্ঞতা তো হবেই এর জন্য তাহলে আপু কালকে চললে কি করব interview টাকি দিব নাকি দিব না খুব বেশি জরুরী কাজ না থাকলে আমি suggest করবো যে interview দিতে যাও আর অবশ্যই কিছু বাড়তি cv বানাবে আশেপাশে অন্যান্য কোম্পানিতে দিয়ে আসবে বাকিটা আওয়াজ লাম আছে

যদি সম্ভবনার কথা বল যে তুমি যেগুলো সরাসরি company তে দেবে এগুলো যে বলা যায় হ্যাঁ এগুলো desk এ জমা থাকি যখন ওদের প্রয়োজন পরে ওখান থেকে ওরা বেছে নেয় আহ যখন একটা সময় পর তুমি মনে করো তোমার cv already তুমি দু তিন মাস আগে জামা দিসো কয়েক বছর হয়ে গিয়েছে তখন ওই cv গুলো আসলে কোম্পানি থেকে বাতিল করে দেওয়া বা wastage এ ফেলাই দেয় আর যদি job fair এর

আচ্ছা খুব তাহলে তাই করি cv টো ready করি district preparation নিতে হবে আপনার সাথে তাহলে এ বিষয়ে পরে কথা হবে আচ্ছা ঠিক আছে ভালোভাবে প্রস্তুতি নাও আর যদি আরো কিছু বিষয় যে তোমার জানা থাকে তো অবশ্যই hesitate করবা না আমাকে যে কোন সময় knock করতে পারো। আমার যতটুকু আমি জানি আমার idea আছে আমি সেখান থেকে আচ্ছা তো ভাল থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম

কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি অনেকদিন যোগাযোগ নেই হ্যাঁ আমি তো ভাবলাম ভুলে টুলে গেছো হয়তো কাজের খুব চাপ নাকি

আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি না actually আমাদেরও ঠিক চাপেই চলছে কাজের চাপ না ঘরের চাপেও রয়েছে ওই জন্যই আরকি যোগাযোগ করা হচ্ছে না তারপরে নতুন কিছু cinema টিনেমা দেখলে নাকি

ও thank god বলে একটা movie এসেছে না অজয় দেবগন সিদ্ধার্থ মানস রায় এদের দিয়ে দেখেছেন movie টা

দেখেছি cinema তা দেখা হয়নি but teller তা দেখেছিলাম হ্যাঁ cinema টা দেখো খুব সুন্দর cinema একটা motivational movie এবং ভালো লাগবে

আহ দেখতে movie টা অনেক বেশি যেখানে তোমার অজয় দেবগনের রোল হচ্ছে as a God মানে যম যমরাজ যেরকম তো সেরকম আর সিদ্ধার্থ মালহোত্রা হচ্ছে একজন normal person মানে যে হচ্ছে ওই আহ বিভিন্ন যে এগুলো হয় না তোমার আহ জায়গা পত্র নেই কেনাবেচা করে কি বলে ওটাকে যেটা বাড়ি ঘর টর নিয়ে বিয়ে বে

realestate এর একটা job মানে business করে যাদের যেটা কিনা ও ওই real estate এর টাকা ছাড়া ও কিছু বোঝেনা মানুষের emotion বা মানে একটা বিবেক মনুষত্ব দিয়ে কিছু বোঝেনা just টাকাটা বোঝে ও হ্যাঁ তো

এটা নিয়েই just movie টা যে হ্যাঁ আহ একজন মানে old parson ছিল দুজন

তোএই রকম আরো কিছু situation ছিল এবং ভুলভাল কথা বলার পর তারপর তাকে যমরাজের কাছে নিয়ে যাওয়া হলো যখন সে accident করলো সেই accident টা তে তার স্ত্রী এবং তার বাচ্চা তারাও accident হয়েছিল তো সেখানে গিয়ে তার একটা বিচার হলো যে সে কতগুলো ভুল কাজ করেছে কতগুলো ঠিক কাজ করেছে তো এটা নিয়েই movie টা মানে একটা concept এটাই হচ্ছে movie টার তো ভালো movie টা বেশ ভালোই দেখলাম আমার তো খুব ভালো লেগেছে না ভালো চলো এরকম টুকটাক cinema টিনেমা দেখা হ্যাঁ একটু দরকার তো আছেই আজকালকার দিনে এত কাজের চাপ চারিদিকে entertainment না হলে তো হয়না একটু করতেই হয় তাও তো cinema দেখে হ্যাঁ তারপরে আমাদের তো আর হয়না এটা ঘটনা যে টাকা income টা দরকার life এ income করতেই হবে but

যন্ত্র হয়ে যাচ্ছি আস্তে আস্তে যন্ত্র মানে সেই যেন robot হয়ে যাচ্ছি সকাল বালাই ঘুম থেকে উঠছি না মুখে গুঁজে দৌড়ে একদম সোঝা office এ ওখানে keyboard মতো একদম কাজ একদম আটটা সাড়ে আটটা অবধি আবারএই রকম করে ধাক্কা খেতে খেতে বাড়ি আবার খেয়ে দেয়া রাত্রিবেলায় ঘুম আবার সকালবেলায় এই life হয়ে গেছে এখানে না আছে কোনো entertainment না আছে কোনো ঘুরতে যাওয়া না আছে না আছে সিনেমা দেখা মানে entertainment life থেকে পুরো হারিয়ে গেছে বন্ধু-বান্ধবীরা সব দ্যাখো সব দূরে দূরে সব থাকো তোমরা আমরা সব ছিন্ন হয়ে গেছি

জন্য কি হয় না কি হয় কিছুই হচ্ছে life থেকে কিছুই life এ কোনো মজা নেই আনন্দ নেই সব হারিয়ে গেছে তো ওই তো তুমি যেইরকম বললে mobile সিনেমা টিনেমা দেখা তো ওই mobile এর সিনেমা দেখা হচ্ছে কিন্তু সত্যি করে বোলো তো mobile এ সিনেমা সত্যি ভালো লাগলো দেখে mobile এ দেখে এটা আমি mobile এ দেখি নি মানে একটা বন্ধুর pendrive দিয়ে tv তে connect করে দেখছিলাম

যাইহোক tv তেও দেখছো বা mobile এটাও দেখছো ব্যাপারটা হচ্ছে তুমি ঘরে বসে দেখছো হ্যা ইটা সেই দেখা আর একটা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গিয়ে একটা hole এ গিয়ে cinema দেখা একটা হৈ হুল্লোড় করা এইটা কতটা আনন্দদায়ক আর cinema কত বড় cinema টা ভালো মূলক তুমি যেরকম বললে যে একটা motivational cinema ভালো লাগলো কিন্তু ঘটনা হচ্ছে যে সেই তো আনন্দটা তো হল না না যেটা বন্ধুবান্ধবের সঙ্গে বা বাড়ির মধ্যে বাইরের লোকেদের সঙ্গেই হোক একটু ঘুরতে গেলাম একটু cinema hall বসে দেখলাম হ্যাঁ একটু খাবার টাবার খেলাম একটু ঘোরাঘুরি সেইটা তো হলো না

সেই movie টা ঘরের লোকের সঙ্গে তবে কিছুটা মানে সাজিয়ে গুছিয়ে নেওয়ার মতোন হয় যেটা খাওয়াদাওয়া খেতে খেতে দেখি movie টা দেখছি এরকম আর একটা আরকি মানিয়ে নেওয়া যায় কি করবো এখন এই সময়টা ওই ঘরের মধ্যেই ঘরের মধ্যেই যতটুকু মানিয়ে নেওয়া যায় যত টুকুনেই করাএছাড়া তাছাড়া তো আর কিছু নেই দেখো এখন তো office এ কাজের চাপ ধরো কোথাও তো ঘুরতে যেতে পারছিনা চবিস ঘন্টা বল যাইহোক আহ কাজের মধ্যে এমন pesher পড়ে যাচ্ছে বছরে একটা time যে কোথাও ঘুরতে ঘুরতে যাব হ্যাঁ আট দশ দিন ছুটি নিয়ে সেইটাও এখন আর হচ্ছে না মানে এমন অবস্থা হয়ে গেছে যে boring হয়ে গেছে জীবনটা পুরো একদম তো এই জন্যই দরকার মাঝেমধ্যে একটু বন্ধুবান্ধবের সঙ্গেএকটু

দেখা যাক একটু আড্ডা মাড্ডা মেরে একটু মানে আর কি হোক একটু নিজেকে ভালো লাগে

তবে দুই চার দিনের ছুটি নিয়ে office এর বাইরে কোথাও ঘুরে আসতে পারো তাহলে আরো বেশী ভালো লাগবে কাছাকাছি কোথাও একটা চেষ্টা করতে হবে সময় বের করানোর জন্য কারণ এটা একটা ভিশন important মানুষের জীবনে

ঘটনাটা হচ্ছে কি বলতো remote নিয়ে যে চলছে remote তা রয়েছে হয় office এর বসের কাছে রয়েছে তার অংলি হিলনে আমরা দৌড়াদৌড়ি করছি সে যেখানে বলছেওখানে যাচ্ছি ছুটি ছুটির জন্য কম apply করেছি যে sir ছুটি দিন একটু বাইরে যাবো কিছু হোক তাদের কাছে ছুটির কোন ব্যাপার নেই এত lockdown এর পর থেকে অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে হ্যাঁ তার মানে লোকজন ছাঁটাই করে খুব কম কম লোকএখন রেখেছে office এর মধ্যে যে এই কটা লোকের উপরে ধরো দশটা লোক ছিল আগে এখন দশটা লোক রয়েছে

তো এই একটা চাপ হয়ে গেছে এইগুলো করে করে এমন সব অবস্থা হয়ে গেছে যে কত সামান্য cinema দেখতে পর্যন্ত পায়না কত ভালো ভালো cinema বেরোচ্ছে এখন ধরে চারিদিকে বাংলা হিন্দি হ্যাঁ English কত ভালো ভালো cinema বেরোচ্ছে কিন্তু কিছুই তো দেখতে তো পাচ্ছি না এইতো দেখছি দেখলাম ভালো একটা cinema পাঠান আসছে হ্যাঁ একটা হচ্ছে দেখলাম tailor টা দেখলাম যে একটা ভালো cinema আসছে কিন্তু কোথায় কি হবে বুঝতে পারছিনা cinema টা ভালো কিনা বলতে পারব না ওটা কিন্তু ভীষণভাবে আলোচনা চলছে অনেকটা কিছু কিছু সিন গুলোকে নিয়ে অনেক সমস্যা ও চলছে কিছু কিছু cutting সাটিং ও হয়েছে ওতে হ্যাঁ ওটা তো চলবেই একটা তো controversy না হলে cinema হয় না কিছু কিছু controversy তো হচ্ছেই আর জানিনা মানে গল্পটা ultimate কি দাঁড়াবে জানিনা তবে হ্যাঁ অনেক দিন পর শাহরুখ খানের একটা cinema আসছে তো তো শাহরুখ খানের জন্য লোক একটা মানে একটা ইয়ে হয়ে আছে অপেক্ষা করে আছে বহুদিন পর শাহরুখ খানের চার বছর পর হ্যাঁ প্রায় চার বছর পর শাহরুখ খানের cinema আসছে তো সেই cinema জন্য লোকে মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে এই cinema মানে কি হবে জানিনা cinema গল্পটা কি দাঁড়াচ্ছে detective কোন গল্প দাঁড়াচ্ছে just যা মনে হচ্ছে কোন detective শাহরুখ খানের কোন detective হ্যাঁ ওই নিয়েই কিছু একটা cinema দেখাচ্ছে তবে শুনলাম খুব ভালো লাগলো একটা ঘটনা যে ভারতীয় কোন প্রথম কোন cinema যেরা যারা Siberia গিয়ে shooting করেছে Siberia হ্যাঁ Siberia ওই বরফের ওখানে গিয়ে shooting করেছে india কোনো first cinema এটা তো ভালো একটা action movie আসছে দেখো ultimate cinema নিয়ে আমাদের অনেকে অনেক কিছু ভাবি আমরা হয়তো আমাদের এখন বয়স হচ্ছে বা আমাদের যথেষ্ট mature হচ্ছি তো সে কারণে এখন একটু গল্প টল্প খুঁজি বা একটু but cinema টা তো একটা entertainment ধরো দুঘণ্টা

যে যা হচ্ছে দেখব হাসির হোক খারাপ হোক বাজে হোক আজগুবি ঘটনা হোক হ্যাঁ যেগুলো হয়তো কোন মানেই নেই কিন্তু আমরা দেখব কারণ কি তিন ঘন্টা আমাদেরকে নিজেদেরকে entertain করতে হবে তাহলে আমাদের করার জন্য তো কেউ নেই নিজেদেরকেই করতে হবে এখন ওটাই না শাহরুখ খানের আগের একটা movie এসেছিল ব্রম্ভাস্ত্র দেখেছো নিশ্চয়ই তো ওখানে কিছুটা roll ছিল শাহরুখ খানের ব্রম্ভাস্ত্র ছোট cameo roll ছিল ওটাতে বা বাংলাতে যেটা হয়েছিল বানারাস ও ছিল ছোট একটা roll হতে হতে ও roll টাতে ও মারা যাবে ওটা তো ওর একটা can you character ওই character এর জন্য cinema টা অ নেকটাই হাই পেয়েছিল ব্রম্ভাস্ত্র cinema টা গল্পটা ওই যে বললাম গল্প সেরকম কিছু নেই কিন্তু ওই একটা entertainment হ্যাঁ বিভিন্ন রকম visual effects সেগুলো দিয়েছে তার একটা ভালো একটা কাজ দিয়েছে বিশাল একটা কাজ আছে আর বিশাল একটা কাজ আছে আর শাহরুখ খান একটা ভালো একটা হ্যাঁ can you টা খুব মারাত্মক একটা মারাত্মক একটা কাজ করেছে cinema টার জন্য মানে

এইটা হচ্ছে কথা অনেকটা বেশি শাহরুখ খানের জন্য cinema টা তবুও ভালো লেগেছে বাকি গল্পগুলো তো গল্পটা একদমই আজগুবি টাইপের তাহলে একটা মানে কিছুই ইচ্ছে করবে না শুনতে গল্পটা এইরকম type র একটা গল্প আমি দেখেছি movie টা খুব একটা ভালো লাগেনি হ্যাঁ সেইরকম গল্পটা বলার মোটেই কিছু নেই তুমি যদি cinema দেখে আমরা আগে হত না cinema ঘরের লোককে বলতাম এই এই হয়েছে তুমি কেমন thank God নিয়ে আমাকে বললে তো ব্রম্ভাস্ত্র নিয়ে বলার কিছু নেই ব্রম্ভাস্ত্র দেখার জন্য শুধু visual effects প্রচুর কাজ bhi pixel light প্রচন্ড অনেক কিছু কাজ technically অনেক কিছু কাজ করেছে এইগুলো একটা জিনিস একটা জিনিস দেখে ভালো লাগলো যে india cinema অনেকটা এগিয়েছে Hollywood cinema তে যে কাজগুলো আমরা দেখে অভ্যস্ত যেগুলো দেখি আমরা Avengers বল Superman Spider-Man যে cinema গুলো আমরা দেখে অভ্যস্ত সেই জিনিস আমরাএখন India cinema ই দেখতে পাচ্ছি এটা একটা জায়গা যে না আমরা অনেকটাই advance technically আমরা অনেকটাই গিয়েছি গল্প কিছুই নেই ব্রম্ভাস্ত্র গল্প কিছুই নেই আমরা দেখেছি গল্প কিছুই নেই গল্প বলার মতো কিছু নেই কিন্তু ঐ একটু ঐযে বললাম entertainment একটু entertained করার ই কে বলছে হ্যাঁ দুঘণ্টা আড়াই ঘন্টা এখন তো cinema তিন ঘন্টার খুব একটা বেশি খুব কম cinema তিন ঘণ্টা সাড়ে তিন ঘন্টার হয় যেগুলো আগে হতো এখনকার cinema দুঘণ্টা দু ঘণ্টা দশ মিনিট এইরকম cinema টা শেষ হয়ে যাচ্ছে ব্রম্ভাস্ত্র মনে হয় আড়াই ঘন্টা কি পৌনে তিন ঘন্টা cinema ওই পৌনে তিন ঘন্টা একটা ril এ সবকিছু মিলে enjoy করেছি cinema টাই একটা cinema হয়েছে ভালো হয়েছে আর ওর second part ও আসবে কারণ ওটা lest দিকে দেখিয়েছে second part আসবে এইযে এইকে ব্রম্ভাস্ত্র যে ওই যে বাবা ছিল আর কি মানে একটা সে তার history টা বলবে

হ্যাঁ অগ্নিদেব অগ্নিদেব second part নিয়ে অগ্নিদেব ক নিয়ে কি করবে second part সেইটা তোমার হচ্ছে ওরা বলছে আসবে আবার এটাও শুনছিলাম যে শাহরুখকে নিয়ে নাকি একটা serial বানাবে শাহরুখের যে character টা ছিল ওটা ওটা এতটাই hit হয়ে গেছে এটা এতটাই hit হয়েছে যে ওই character টা নিয়েও নাকি director যে আছে অমল মুখার্জি সে নাকি বলেছে যে আমি আর একটা শাহরুখ খানকে নিয়ে sql বানাতে পারি আমি জানিনা কতটা কি হবে না হবে কবে হবে তার কোন ঠিক নেই কেননা এইসব cinema বানাতে গেলে তো time তো অনেকটা time লাগে তো আমি এটা শুনলাম যেহেতু শাহরুখ খান ওই character টা মারাত্মক একটা ছাপ ফেলেছে তো

বুঝতে আমার সবারই একটা অগ্নিদেব মানে অগ্নিদেব character টা কি

ওর মায়ের roll টা তে না দীপিকা পাডুকোন আর আমার মনে হয় কারণ কিছুটা চাপে যেদিন থেকে দেখেছিলাম যেটা সেটাতে আমার মনে হয়েছে যে দীপিকা পাডুকোন হতে পারে ওর মায়ের যে চরিত্র এবার জানিনা

ওই character টা তোমার তুমি প্রভাস বলছো but আমার অনেকটা রণবীর সিং এর মতো লাগছে

রণবীর সিং কে পিছনের দিকটা দেখে কারণ রণবীর সিংএর চেহারাটা ভালো তো রণবীর সিং এর মত হয়তো ব্যাপারটা লাগছে কারণ হচ্ছে যে দীপিকা পাডুকোন আর রণবীর সিংকে মনে হচ্ছে ওরা আনবে আমি জানিনা কি হবে পরের কিন্তু হ্যাঁ ওই cinema টা তে

ভালো লেগেছে হ্যাঁ একটা negative attach হয়েছে বলেছে ভালো লেগেছে বিষয়টা ওর look টা খুবই ভালো এই হচ্ছে কথা যে আমরা যে নিজেদের মধ্যে এই যে আলোচনা গুলো করছি আমাদের যে নিজেদের মধ্যে entertain টা করছি আমরা আমরা কোথাও কি একটু চাই যে আমরা নিজেদের মধ্যে একটি আমরা একটু relax করি হ্যাঁ তো কোথাও ঘুরতে যাই কোথাও ঘুরতে মুরতে গেছিলে নাকি এর মধ্যে কোথাও actually দেখো আমি basically মানে আমার বেশিরভাগ আমার এই মন্দিরটা স্থান টা ভালো লাগে তো আমি নবদ্বীপ গেছিলাম কিছুদিন আগে

বাড়িতে মা বাড়ির সবাই মিলে গেছিলাম ঘুরতে না ঠিক আছে ঘুরতে যাওয়াটা হচ্ছে আসল কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কোন আসল ব্যাপার নয় আমি কোথায় যাচ্ছি আমার destination মন্দির নাকি গির্জা নাকি মসজিদ নাকি পাহাড় না কি সমুদ্র কোনো matter করে না আমার কাছে ঘুরতে যাওয়াটাই হচ্ছে মেন বেপার যে ঘুরতে যাব সবাই মিলে হৈহৈ করতে করতে আনন্দ করবো একদিন হোক ধরো আনন্দ করবো সবাই মিলে কাটিয়ে আসব এবার ওইটা হচ্ছে আমাদের oxygen

ultimate আগামী কয়েকদিন কয়েকটা মাস আমরা ওইটা নিয়ে চালাবো যে আমরা একটু oxygen নিয়ে এলাম fresh হয়ে বসময় এইযে robot ইঁদুর দৌড়ে আমরা সবাই যে আছি এখানে এড়িয়ে একটু oxygen নিয়ে এলাম কোথাও দেখো তুমি তাও তো তুমি ঘুরে এলে আমার তো সেটা হয়নি but ছিলাম আমি গত গত বছরে আমি তোমার হচ্ছে আমি কাজের সূত্রেই ছিলাম হচ্ছে শিলিগুঁড়ি তে ছিলাম বাগডোবরা তে ছিলাম আমি তো বাগডোবরা basically খুব ছোট শহর তো

ওই পাহাড়ের view টা পেতাম ওই যে travel টা আমার আধঘন্টা যে travel টা ওটাতে আমার অনেকটা কাজ হতো মানে সত্যি কথা বলতে গেলে আমার ধরো আমি যখন যেখানে বাগডোবরা যেখানে কাজ করতাম আমার ওই আমার actually কাজটা ছিল হচ্ছে airport এর ভেতরেই মানে air force যেটা আছে airport আর air force একসাথে তো তাই ওগুলো হচ্ছে military ধরো army দের ই তে air force ধরো তো ওখানে খুব streak ওখানে কোন mobile phone allow নেই

ওখানে বা একটা keypad phone আর খালি ঘরের লোকের সঙ্গে বা তোমার officially কোন কাজকর্ম ওই গুলোর জন্য তোমার মাত্র allow করে others কোনো keypad কোনো allow নেই কাজ